এটা একটা পাকার পাকার রুম রুম -এর মধ্যে বেশ সুন্দর করে সাজানো আছে। সামনে সুন্দর সুন্দর লাইট আছে ভেতরে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে।

তারপরে বাইরে একটা পিতলের প্রদীপ আছে প্রদীপ জ্বলছে তেল ভরানো আছে প্রদীপে--